C এবং C এ পয়েন্টারস এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব পয়েন্টারস পয়েন্টারস তৈরী করা এবং পয়েন্টারসে কার্যকলাপ
আমরা এটি একটি উদাহরণের সাহায্যে করব
এই টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি উবুন্টু অপারেটিং সিস্টেম সংস্করণ 1110 এবং উবুন্টুতে জিসিসি এবং g কম্পাইলার সংস্করণ 461 ব্যবহার করছি
পয়েন্টারসের ভূমিকা দিয়ে শুরু করা যাক
পয়েন্টারস মেমরিতে স্থান সূচিত করে
পয়েন্টারস মেমরি এড্রেস সংরক্ষণ করে
এটি সেই এড্রেসে সংরক্ষিত মান ও দেয়
এখন পয়েন্টারসের একটি উদাহরণ দেখা যাক
লক্ষ্য করুন যে আমাদের ফাইলের নাম হল pointers democ এখন কোড দেখা যাক
এটি আমাদের হেডার ফাইল stdioহ্ এটি আমাদের মেন ফাংশন
এখানে আমাদের কাছে লং ইন্ট নুম এর নিযুক্ত মান 10 আছে
তারপর আমরা একটি পয়েন্টার পিটিআর ঘোষিত করেছি
এস্টেরিস্ক চিহ্ন পয়েন্টার ঘোষিত করতে ব্যবহৃত হয়েছে
এই পয়েন্টার লং ইন্ট লিখতে সূচিত করা যেতে পারে
প্রিন্টফ স্টেটমেন্টে এম্পারস্যান্ড ভ্যারিয়েবলের মেমরি এড্রেস প্রাপ্ত করতে ব্যবহৃত হয়েছে
সুতরাং এম্পারস্যান্ড নুম নুম এর মেমরি এড্রেস দেবে
এই স্টেটমেন্ট নুম ভ্যারিয়েবলের এড্রেস প্রিন্ট করবে
এখানে পিটিআর নুম এর এড্রেস সংরক্ষণ করে
এই স্টেটমেন্ট পিটিআর এর এড্রেস প্রিন্ট করবে
ফাংশনের আকার পিটিআর এর মাপ দেবে
এটি পিটিআর এর মান দেবে
এটি হল নুম এর মেমরি এড্রেস
এবং এখানে এস্টেরিস্ক পিটিআর এড্রেসে মান দেবে
তাই এস্টেরিস্ক এর ব্যবহার মেমরি এড্রেস দেবে না
অন্যথায় এটি মান দেবে
ld হল লং int এর জন্য ফরম্যাট স্পেসিফায়ার
এখন প্রোগ্রাম এক্সিকিউট করা যাক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
কম্পাইল করতে লিখুন জিসিসি স্পেস পয়েন্টারস আন্ডারস্কোর ডেমো ডট c স্পেস হাইফেন o স্পেস পয়েন্ট Enter টিপুন
লিখুন pointডট স্লেস পয়েন্টEnter টিপুন
আউটপুট প্রদর্শিত হয়েছে
আমরা দেখি যে নুম এড্রেস এবং পিটিআর মান একই
যখনকি নুম এবং পিটিআর এর মেমরি এড্রেস ভিন্ন
পয়েন্টারের আকার হল 8 বাইট
এছাড়াও পিটিআর দ্বারা সূচিত মান হল 10 যা নুম এর জন্য নির্ধারিত ছিল
এখন একই প্রোগ্রাম C এ দেখি
লক্ষ্য করুন যে আমাদের ফাইলের নাম পয়েন্টারস আন্ডারস্কোর demoসিপিপি
এখানে আইওস্ট্রিম হিসেবে হেডার ফাইলের মত কয়েকটি পরিবর্তন আছে
তারপর আমরা এসটিডি নেমস্পেস ব্যবহার করছি
এবং এখানে আমাদের কাছে প্রিন্টফ ফাংশনের জায়গায় কাউট ফাংশন আছে
বাকি সবকিছু একই
প্রোগ্রাম এক্সিকিউট করি
টার্মিনালে ফিরে আসি
কম্পাইল করতে লিখুনg স্পেস pointers democpp স্পেস হাইফেন o স্পেস পয়েন্ট1
Enter টিপুন
লিখুন point1ডট স্লেস পয়েন্ট1 Enter টিপুন
আমরা দেখতে পারি যে আউটপুট আমাদের C প্রোগ্রামের অনুরূপ
আমরা এই টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
স্লাইডে ফিরে আসুন
সংক্ষিপ্তকরণ করি
এই টিউটোরিয়ালে আমরা শিখেছি পয়েন্টার সম্পর্কে
পয়েন্টার তৈরী করা
এবং পয়েন্টারে কার্যকলাপ
নির্দেশিত কাজ হিসাবে পয়েন্টার এবং ভ্যারিয়েবল ঘোষিত করতে একটি C এবং C প্রোগ্রাম লিখুন
পয়েন্টারে ভ্যারিয়েবলের এড্রেস সংরক্ষণ করুন
এবং পয়েন্টারের মান প্রিন্ট করুন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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়
এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য কনট্যাক্ট spoken tutorialorg তে ইমেল করুন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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য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
অংশগ্রহনের জন্য ধন্যবাদ